ছবিতে একটা ফিল্ড দেখা যাচ্ছে।

গুহালিটা অনেকগুলো খের রাখা আছে।

রাস্তাটার সামনে দুটো বিল্ডিং দেখা যাচ্ছে ।

বিল্ডিংয়ের সাইডে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে।

অনেকগুলো ছোট ছোট গাছ লাগানি আছে ।

সামনে একটা হাফ ওয়াল দেওয়াল আছে।

বাড়িটার সাইডে একটা গরু গাড়ি দেখা যাচ্ছে।

ফটো মদ্যে একটা রুম দেখা যাচ্ছে।

উপরে একটা এ_সি লাগানি আছে ।

বাউন্ডারিটার পিছনে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে।

ছবিটা মধ্যে একটা পেট্রোল পাম্প দেখা যাচ্ছে ।